এখানে দুটো ছেলে সবুজ জামা পরে দাঁড়িয়ে আছে তারা যত সম্ভবত মনে হচ্ছে এখানে তারা সার্ভে এর জন্য এসছে এবং পিছনে একটি লরি আছে এবং লরির ওপরে একটা ড্রাইভার দেখতে পাচ্ছি তার পাশে একটা--

এখানে উমম একটি নদী দেখছি যেখানে তিনটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং একটা ছেলে বসে আছে নদী তার দিকে তাকিয়ে এবং পাশে রাখা আছে একটি লঞ্চ এবং নদীর চারপাশ দিয়ে--

এবং বিল্ডিং টির মধ্যে কতগুলি কালো রঙের চেয়ার রয়েছে সেই চেয়ার গুলোকে একটি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং সে আরেকটি লোকের সঙ্গে কথা বল--

ওই গুলো জামা নয় ওই গুলো পাঞ্জাবি বলা যেতে পারে এবং তারা মন্দিরের পাশে ত সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা ছবি তোলা--

বিভিন্ন লোক যাচ্ছে। একটি বাইক -এ করে একটি মহিলাকে নিয়ে একটি পুরুষ যাচ্ছে এবং একটি অটো দেখা যাচ্ছে এবং কিছু কিছু লোক রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। সেটার ছবিই রয়েছে।

এখানে এটি কোনো বেকারি -এর দোকান বা কোনো মিষ্টির দোকানে উম কেক বিভিন্ন ধরনের কেক সাজানো রয়েছে প্যাটিস রয়েছে ম্যাংগো জুস রয়েছে।